সাইড -এ বসে আছে আর প্যান্ডেল বানা আছে পেছনে বড়ো বড়ো গাছ আছে আর--

ছোট ছোট গাছ লাগা আছে আর উপরে লাইন -এর তার।

আহ সাইকেল আছে রিশকা আছে উপরে ট্রান্সফর্মা আছে ছোট বড়ো গাছ আছে।

মনে হয়ে এটা একটা কোনো ক্লিনিক । যেখানে দু তিন তোলা বিল্ডিং আছে। সাইড -এ একটা গাড়ি আছে একটা দরওয়াজা আছে।

এই যে মনে হয় কোনো বেকার -এর সম জায়গা মেশিন ।

এইযে মনে হয় কোনো স্টেডিয়াম -এর জায়গা যেখানে --